আমরা যে ফ্লাট -এ থাকি তার নীচে গাড়ি রাখার জায়গা আছে তো ওখানে অনেকেই গাড়ি রাখে আমাদের গাড়ি দেখার জন্য একটা সিকিউরিটি গার্ড আছে ।

অফিস -এ অনেকেই গাড়ি নিয়ে আছে। গাড়ি রাখার জন্য একটা পার্কিং ও আছে পার্ক করার জন্যে।

আমি আমার ছেলের জন্যে বই কিনতে গেছি। আমার ছেলে নতুন স্কুল -এ ভর্তি হয়েছে।

এইসামে একটা আ হোটেল আছে তো হোটেল -টা খুবই ভালো । আ হোটেল -এর লোক গুলো খুব ভালো যে মালিক আছে তিনিও খুব ভালো ।

আমার বাড়ির সামনে একটা অফিস আছে অফিসটা খুবই সুন্দর তো অফিসটা পুরো কাচ দিয়ে তৈরি করা এত সুন্দর অফিস আমি--

অফিস - টা সুন্দর কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে ।

তো আমার বরেররা নিজস্ব গ্যারেজ আছে উম গাড়ি ঠিক করে।

আমাদের এখানে একটা নতুন দোকান উদ্বোধন হচ্ছে আ সনন সঞ্জয়তি। ।

তো-ও দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে। চারিদিকে বেলুন দিয়ে পুজো হচ্ছে ঘট দিয়েছে কলাগাছ দিয়েছে সব দিকে দিয়েছে। কাঁচের তৈরি হয়েছে দরজাটা ।